আর মাত মাথার ওপরে পাখা চলছে আর ছাদটা গোলাপি আর--

পিছনটা তার পিছনে একটা গাড়ি আছে গাড়িটা হলুদ রঙের আর উম ছেলেটা উম পায়ে বুট পরে আছে বুলু রঙের টাই লাগিয়ে আছে।

আহ পাশে একটা বড় গাছ আছে একটা বোল্টর ছিল সেটা উল্টে পরে আছে আর উম আর পাশে আর একটা ফুলের বড় গাছ আছে সেটা গোলাপ ফুলের গাছ আছে।

আর পাশে নারকেল গাছ কতগুলো আছে আর অন্যা --

এটা একটা মঞ্চ মঞ্চের মধ্যে উম কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। আর মঞ্চটা লাল হলুদ আর উম বেগুনি কালারের মঞ্চ।

ম মঞ্চের মধ্যে কতগুলো ফুল দিয়ে সাজানো আছে একটা উ ব্লু রঙের কাপড় দেও --

আ একটা ভিতরে উ ছেলে আছে একটা লোহার রেইলিং দিয়ে গেট করা আছে পাশে একটা টালির ছাউনি দিয়ে ঘর আছে |

সবুজ আশপাশে গাছপালা আছে ছাদের ওপরে আকাশ রয়েছে আকাশের রং নীল আর ছাদটার রং ধূসর কালারের --

এ-উম দুটো বাড়ি আছে বাড়ির রং ধূসর আর ব্লু । আশেপাশে গাছপালা আছে মাথার ওপরে আকাশ আছে।

একজন মাল মাখাচ্ছে আর একজন ফোনে কথা বলছে।